একটি বিশ্বাসের মাধ্যমে challenge কে ভালোবাসা চেষ্টায় বিশ্বাস রাখা দুঃখের সময়সভাবিক টাকা এবং বৃহত্তর সফলতা লাভ করা কিভাবে সম্ভব? পরবর্তী অধ্যায়গুলোতে আপনি দেখবেন এগুলো কিভাবে সম্ভব? মানুষ যার জন্য কষ্ট করে যাকে সফলতা বলে ভাবে সেগুলো চিন্তা ধারা কিভাবে বদলে দেয়। কিভাবে তারা ব্যর্থতার সংজ্ঞা এবং গুরুত্ব। প্রভাবকে বদলে দেয়। আর কিভাবে তারা চেষ্টার গভীরতম অর্থকে বদলে দেয়। আপনি দেখবেন চিন্তাধারা স্কুলের খেলাধুলায় কর্মক্ষেত্র এবং সম্পর্কে কি ভূমিকা পালন করে। আপনি দেখবেন সেগুলো কোথা থেকে আসে এবং কিভাবে বদলায়। আপনার চিন্তাধারা বৃদ্ধি করুন আপনার চিন্তাধারা কোনটি? বুদ্ধিমত্তা সম্পর্কে এই প্রশ্নগুলোর উত্তর দিন।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 আপনি নতুন জিনিস শিখতে পারেন কিন্তু নিজস্ব বুদ্ধিমত্তাকে বদলাতে পারেন না। তিন আপনি যত বুদ্ধিমানই হন। সব সময় একে সামান্য বদলাতে পারেন। চার আপনার নিজস্ব বুদ্ধিমত্তাকে সব সময় প্রচুর পরিমাণে বদলান এক এবং দুই নং প্রশ্ন হল স্থির চিন্তাধারা প্রশ্ন। তিন এবং চার হল পরিপক্ক চিন্তাধারার প্রতিফলন। কোন চিন্তাধারার সাথে আপনি বেশি এক মত। আপনি এর মিশ্রণও হতে পারেন। তাদের বেশিরভাগ মানুষরাই একটি মতামতের দিকে ঝুকে পড়ে অন্যান্য ক্ষমতার ব্যাপারেও আপনার বিশ্বাস রয়েছে। বুদ্ধিমত্তার জন্য শৈল্পিক মেধা। ক্রিয়া নৈপুণ্য বা বাণিজ্যিক দক্ষতা কে বিকল্প হিসেবে নিতে পারেন। এটি কেবল আপনার ক্ষমতা নয় ব্যক্তিগত গুণ ও। ব্যক্তিত্ব এবং চরিত্র সংক্রান্ত বক্তব্যগুলো খেয়াল করুন। এবং বলুন যে আপনি একমত নাকি না। এক আপনি এমন এক ধরনের ব্যক্তি যাকে আসলে বদলানো যায় না। দুই আপনি যেমন মানুষেই হন না কেন আপনি সবসময় প্রচুর পরিমাণে বদলান। তিন আপনি নানান রকম কাজ করতে পারেন কিন্তু স্বকীয়তার গুরুত্বপূর্ণ অংশকে বদলাতে পারেন না। চার আপনার নিজস্ব মৌলিক জিনিস সব সময় বদলান। এখানে এক এবং তিন নং হল স্থির চিন্তাধারার প্রশ্ন? এবং দুই ও চার পরিপক্ক চিন্তাধারার প্রতিচ্ছবি। কোনটির সাথে আপনি একমত। আপনার মধ্যে কি কিছু পার্থক্য আছে? আপনার বুদ্ধি মাত্তা চিন্তাধারা তখনও কাজ করে যখন পরিস্থিতি আপনার মানসিক ক্ষমতাকে কাজে লাগায়। আপনার ব্যক্তিগত চিন্তাধারা এমন পরিস্থিতিতে কাজ করে যখন আপনার ব্যক্তিগত গুণ। যেমন নির্ভরতা যত্ন সামাজিক দক্ষতাকে কাজে লাগানো হয় অস্থির চিন্তাধারা আপনাকে সচেতন করে তুলবে যে আপনি কিভাবে কাজে বিচার্য হবেন। এখানে আরও কিছু উপায় দেয়া হলো। এমন কাউকে ভাবুন যাকে আপনি স্থির চিন্তাধারার মানুষ বলে জানেন। চিন্তা করুন যে সে নিজেকে প্রমাণ করার জন্য কেমন মুখিয়ে থাকে। আর ভুল হলে সে কিরকম উত্তেজিত হয়ে পড়ে। কখনো কি ভেবে দেখেছেন তারা এরকম কেন?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 সে কিভাবে বাধা অতিক্রম করে সেটি ভাবুন। নিজের প্রসন্নর জন্য সে কি করে ভাবুন। নিজের পরিবর্তনের জন্য কি কি উপায় আপনার পছন্দ। ঠিক আছে ।এখন কল্পনা করুন যে আপনি নতুন একটি ভাষা শিখার সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্লাসে যোগ দিয়েছেন। কোর্সের কয়েকটা session এর পর instructor আপনাকে সামনে দুবার ডেকে নিল এবং একের পর এক প্রশ্ন করতে লাগলো।

আহ এই তো পরীক্ষা শেষ হল। ঝামেলা শেষমেশ আহ তুই যাবি পরেরদিন আহ college? হ্যাঁ, সেটাই দেখছি sorry এখনো college বলার অভ্যাসটা রয়ে গেছে university । তারপর বল, এমনিতে তো বহুদিন কথা হয় না পরীক্ষার চাপ কেমন লাগলো?

হ্যাঁ, সেটা ঠিক তবে মোটামুটি common ছিল, খুব uncommon ছিল না। হুম mam তো আহ MCQ র যে answer key টাও পাঠিয়ে দিয়েছেন আজকে। না না, সব ঠিক হওয়ার কথা ছিল না সব ঠিক হয়নি, মোটামুটি। সে গেছে বেশ কয়েকটাই, আবার কয়েকটা ঠিক। হুম actually খুব confusing হয়ে যায় MCQ র ক্ষেত্রে, time টাও এত short । হুম সেটা একটা রক্ষা তারপর option ও ছিল।

আপাতত তো বহুদিন সবকিছুর সঙ্গে detached মানে কিছু মাথাতেও আসছিল না, তাই কিছু করা হয়নি। এমনি otherwise পরীক্ষার সময়তেই বেশি হয় কাজগুলো কিন্তু সেই সময় মাথায় আসছিল না। মানে ঘটনাচক্রে পরীক্ষার সময়েই সবকিছু মাথায় আসে আর ঘুরতে গেলে কিছুই মাথায় আসে না কিন্তু মানে এটা আমার আমার ক্ষেত্রে এটা হয় কিন্তু সেদিন আহ অনেকদিন ধরে পরীক্ষায় সময়ও কিছু মাথায় আসছিল না, গতকাল মনে ছিল। তো এই গতকাল না গত পরশুদিন দেখলাম বেশ কিছু জায়গায় পাঠালাম কিছু লিখা হলো আর পাঁচ তারিখ একটা সূচিপত্র বেরিয়েছে আমি খেয়াল করলাম কুড়ি তারিখ মানে পনের দিন।

হুম না ভালো লাগবে। আর এক বন্ধুকেও বললাম ওইখান থেকে যদি নিয়ে যেতে পারি তাকে তাইলে সঙ্গে একসাথে boxing ground ।

না রে, যাওয়া হয়নি পরীক্ষা চলছিল না, কোন্নগরেই শেষদিন গেছিলাম শ্রীকান দাদার ছিলো যখন। হুম এমনিতে তোর তো চেনারই কথা কারণ একই জায়গাতে । কোথায় ওই জায়গাটা চিনিস? boxing ground টা? আমি তো চিনি না, আমার এক বন্ধু আমাকে নিয়ে গেছিল আগে college এর বন্ধু। তো ওর সাথেই যেতাম। মিলনমেলা নয়তো little mag~, মিলন মেলা নয় little magazine মেলা। খুব নতুন নয় মানে magazine ওখানেতো বইমেলাতে তো বড় বড় publishers বই, comercial magazine আসে, little mag~ little magazine জিনিসটা হচ্ছে উহ সবসময় খুব বিখ্যাত বা commercial নয় but little magazine এর মধ্যে বিখ্যাত যেগুলো বা নয় বা নতুন করেছে, সেই অর্থে অতটা বাণিজ্যিক না, advertisement হয়তো বা সেরকম নয়। ওর celebrity দের অনেক সময় সাক্ষাৎকার কিছু জায়গায় সম্ভব হয়, কিছু হয় না। কিছু কিছু magazine খুবই ভালো কাজ করে, যেমন ওখানে পথের আলাপ বলে একটা little magazine পেয়েছিলাম, ভীষণ ভাল। তো, এইরকম কিছু থেকে যায় আরকি। ওখানে বেশিরভাগই সাহিত্য নিয়েই কাজটা হয়, গল্প, কবিতা। না, এসছিলাম গত বছর। আমার আহ এক বন্ধু খুবই ভাল লেখে। বিভিন্ন জায়গায় ওর বড় বড় জায়গাতেও লেখা বের হয়, মানে ওই একই সাথে চলে আরকি। তো, ও ওর একটা পত্রিকা হঠাৎ করে নিজেরা বন্ধুরা মিলে চ~চালু করেছিল। আমরা তখন college এ পড়ি, তখনই ও পত্রিকাটা শুরু করে। ও-ই সেটার সম্পাদক ওর বন্ধুরা মিলে কয়েকজন আমি সেই group এ নেই, included থাকি না কিন্তু আহ এমনিই সবকিছুতেই কথাবার্তা বলি, সবকিছু মাঝেমাঝে ওদের ওখানে চলে, বসলে অনেক সময় যাইও দেখা করতে। আহ গেছিলামও বোধহয় গতবছর। কোথায়? আহ সম্ভবত

হুম ওই আমাকে নিয়ে গেছিল। ওদের ওখানে stall এ বসতো বই বই নিয়ে, ওদের ওখানকার তো ওই জন্য আমাকে বলেছিল নিয়ে যাবে একবার ওই গেছিল ওর সঙ্গেই গেছিলাম।

হ্যাঁ, little magazine মেলা বলেই তো চলে। আহ little magazine ই বলে এগুলোকে।

বিভিন্ন রা বড় বড় writers পেতে পারিস এখানে হয়তো তুই সেটা পাবি না। এখানে তোকে মানে ওই cul~ এই culture টার সঙ্গে তুই জড়িত থাকলে ব্যাপারটা বুঝতে পারবি যে

বুঝাতে পারছি না হয়তো। আম~ আমিও প্রথমবার গত বছরই গেছিলাম কারণ আহ এটা মানকুন্ডু চন্দননগর চিচুড়াতে হয় আলাদা করে বইমেলা ছাড়া। আমাদের এখানে হয় না। মানে আমাদের এই চত্তরেই হয় না। শুধু যে আমাদের এখানে বলে না, মানে উত্তরপাড়া বা শ্রীরামপুরেও হয় না। তোদের ওই চত্তরটাতেই হয়। উম তো, সেই আমাদের এখানে বইমেলা বইমেলায়ই হয়। আর আমাদের এলাকারটা বলব যে, বইমেলার চারধারে বইমেলা মধ্যিখানে একটা সরু মত জায়গা দেয় যেখানে little magazine বলে কিছুজন বসে। আহ তারমধ্যে দুটো litt~ দুটো বা তিনটে হাতেগোনা little magazine stall থাকে। বাকিটা হয়তো কিছু খাওয়ার থাকলো বা কেউ কোন কিছুর advertise নিয়ে বসে পরলো বা বিভিন্ন হয় না তোর আহ কোন একটা academy খুলেছে সেটার প্রচার করছে বা কেউ আয়ুর্বেদ something কিছু প্রচার করছে এরকম বিভিন্ন type এর।

ফলফুল সব কিছু নিয়ে একটা বড় show হয় সেটা আলাদা আহ কিন্তু এখানেও গাছ দিয়ে সাজায় বাইরের gate টা সুন্দর করে। রাস্তায় একটা lighting এর gate দেয় আর এটা~ একটা stage করে যেখানে ব উম কখনো হয়তো অভিনেতা বা celebrity আনে, আর কখনো বড় বড় শিল্পী আনে। শুধু যে শিল্পীরাই এসে মানে বাইরে থেকে এসে করে তা না, আমাদের এখানকার এলাকার যে বিভিন্ন মানুষ প্রচুর তো মানুষ talented থাকে না! বিভিন্ন লোকজন। তাদের মধ্যেও হয়তো একটা group যারা আছে ভালো নাচের group তারা একেকদিন অনুষ্ঠানে নাচ করে, কেউ পাঠ করে, কেউ গান~ গানের একটা group এসে গান করে। তো এই বছর যেমন শুরুর দিন উদ্বোধনের দিন আহ শুভমিতা এসছিলেন। গা~ গান গান। জানিস তো নিশ্চয়? আর শ্রীকান্ত আচার্য এসছিলেন শেষের দিন।

আর দেখ আমাক~ ওখানে তো আমাকে যেরকম আমন্ত্রণ জানিয়েছে দুপুর তিনটে নাগাদ বলছিল আহ হয়তো চালু তো ওই time এই হয় মেলা সচরাচর। বলছে এবার দেখ সঙ্গেসঙ্গেই তো আসা যায় না। কিছুক্ষণ থাকবো কিন্তু বেশি রাত তো আমি করতে পারবো না। উম তো সেরকম চিনি না, অতটাও ভালোভাবে। হ্যাঁ, invited মানে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আহ stage এ উঠে কবিতা পাঠ করার জন্য স্বরচিত কবিতা। স্বরচিত বলতে নিজের লেখা। স্ব রচিত, স্ব মানে নিজে, হ্যাঁ! নিজেকে রচনা করা মানে নিজে যে রচনা করে। হুম তো, এমনিতে তো time limit বাধা বলে ছোট দুটো বলেছে। আমার ইচ্ছা আছে আপাতত উনারই উম পত্রিকায় প্রকাশিত দুটো ছোট লেখা আরকি পাঠ করার। তোদের আহ plan বলতে উম এমনিতে ওইদিনকার plan যদি বলিস, তোদের ওখানে একজন বিখ্যাত মানুষ থাকেন আহ দাঁড়া আমার হয়না অনেকসময় খুব চেনা নাম কিন্তু মুখে আসছে না, এখনো সেই ঠিক সেরকমই অবস্থা। নামটা আমার চট মানে খুবই popular নাম কিন্তু কোন কারণে এই মুহূর্তে আমার মানে আহ আমি তোকে একটা clue দিতে পারি। হুম হুম হুম একটা clue দিতে পারি উনি লাল পাহাড়ির দেশে যা যেটা গেয়েছিল শিলাজিত ওই গানটার লিখক সম্ভবত, আমি যদি খুব ভুল না হই।

হম সেই সম্পর্কে আমি খুব একটা জানি না। আমি উনার চেহারার বর্ণনা দিতে পারি। আহ হ্যাঁ আমি ঠিকই বলেছি, অরুণ কুমার চক্রবর্তী। আহ উনি তোর মানে উনাকে তুই একবার google এ search করলেও ওটা উপরেই উনার নাম ছবিটা চলে এলো। কারণ আমার ফট করে নামটা মনে পরছে না। হ্যাঁ উনি হচ্ছেন যে ফর্সা, চোখে চশমা পরেন, চেহারাটা একটূ ভারী একটু মানে hight টা একটু short হ্যাঁ, চেহারাটা ভারী, রোগা নয় আর দাঁড়ি আছে অনেকটা। বয়স্ক মানুষ, অনেকটাই বয়স্ক।

western নাকি wes~

হ্যাঁ, সেটা একটু হয় কারণ আহ কিছু আমাদের concept রয়েছে। হ্যাঁ, সব~ সময়কে একটু সময় দে, সময়ও সময় দেবে। হুম এসব তো হতেই থাকবে। আহ লেখা বলতে হম না সেরকম নতুন এখনো হয়নি উম try করছি, কিছু পুরনো লেখাই জমানো ছিল পাঠালাম আগের দিন। গান বলতে কিছু গান আমি উম ভেবে রেখেছি, হাতে কিছু project রয়েছে, সুরও দিয়েছিলাম। উম এবার সবাই তো ব্যস্ত, যাদের গাইতে বলেছি তারাও পরীক্ষা-টরীক্ষা, আমারও পরীক্ষা-টরীক্ষা কিছু সেভাবে organized করতে পারিনি। দুটো তিনটে organized করেছিলাম, দেখা যাক কবে কি হয়। আর একটা series তৈরি করেছিলাম শ্রীজাত এবং অন্ত্যমিল। কারণ আমার শ্রীজাতও খুব favourite writer আমার খুব ভালো লাগে উনার কবিতা। আরও বিশেষ করে উনার অন্ত্যমিলগুলো মানে rhythm টা এত মানে কবিতাগুলার একটা যে ছন্দ থাকে, সেটা মানে rhy~rhythmic এত সুন্দর না সে গানের যেমন একটা rhythm থাকে ঠিক সেইরকম type এর। এমনিতেও আমার খুব লাগে আর উনার শব্দচয়নটাও এত সুন্দর কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এজন্য আমি শুরুও করেছিলাম আহ হ্যাঁ! তো ওইজন্য একটা playlist খুলেছিলাম উম যে আহ শ্রীজাত এবং অন্ত্যমিল বলে, একটাই কবিতা ব~ একটা playlist বানিয়েছিলাম। মানে উনার কবিতা প্রতি রোববার ঠিক করেছিলাম। তো, প্রথম রোববারটা করলাম যেমন পূর্বাভাস বলে একটা কবিতা। আহ শ্রীজাত এবং অন্ত্যমিল শুধু না তার উপর প্রেমের কবিতা। আমার খুব লাগে মানে romantic zone টাই আমার বেশি fav~favourite আরকি। Romantic গল্প romantic poem বেশি ভালো লাগে Horror বা sad এর থেকে। Horror তো খুব একটা বা detecttive আমার অত interest নাই, আমার এটাই বেশি ভালো লাগে।

Horror বা আহ detective এ আমার খুব একটা interest নেই। আহ হাসির মাঝে হাসির খানিকটা ভালো লাগে, sad ও মোটামুটি, romantic গল্প আমার বেশি ভালো লাগে বা romantic কবিতা ভীষণ ভালো লাগে। আর সেটা যদি অন্ত্যমিলের হয় তো কিছু বলারই নেই, ভীষণ ভালো। আর শ্রীজাত হলে আরোই কিছু বলার নেই। তো সেজন্যই আমি খুব uncommon কিছু কবিতা আমার ভালো লেগেছিল যেমন একটা কবিতা আমি note করেছিলাম পূর্বাভাস বলে। আরেকটা এই রোববার করার কথা ছিল, illustration টা complete হয়নি। আমি বলেছি, এখন কাজ চলছে দেখি। রোববার আর করবো না কারণ সামনের রোববার হয়তো আমি থাকব না। তার আগেই আমি

তো ওই আরকি। এই weekend এ আহ আমাদের winter vacation আছে? এখন বন্ধ করে দিয়েছে নাকি? ওহ! আমাদের তো all time vacation চলছে।

উম Plus minus করে একটু বাড়িয়ে বেশিয়ে নে, একটু আহ্নিক গতি, বার্ষিক গতি এগুলা একটু control কর। কর না, ক্ষতি কি? একটু mutual understanding এ কি না হয় ভগবানকে একটু বল। মানে সবার সমর্থনে কি যায় আসে? ভগবান করে দিলেই শেষ কথা।

হম দেখলাম। না না আমার আর না আর যাওয়া হবে না কারণ আমার family picnic একটা আছে। তো, এর বেশি আর সম্ভব হবে না হয়তো overdose হয়ে যাবে। এই ছাব্বিশ তারিখ মানে এই time টা না না না কিন্তু অনেকের সাথে দেখা-টেখা করার আছে, অনেকের বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়না অনেকদিন। সেখানে এর মধ্য থেকেই সময় বার করতে হবে। মানে একদম commitment ভাঙা যাবে না।

আচ্ছা school এই কি যাচ্ছিস? ও আমাদেরও reunion হয় ওই জানুয়ারি নাগাদই হয়। না আমাদের যেমন officially school থেকেই reunion organized করে। মানে বড় ছোট বিভিন্ন batch আসে। না এমনি school থেকেও আমাদের করে, সেটাই বললাম। মিলনমেলা বলে হয় তো বড়রাও আসে, ছোটরাও আসে, মানে এমন এমন আসে মা'দের বয়সী বা আরও বড়। আমি জন্মাইনি এমন সালে পাশ করে গেছে এমন মানুষও আসে। আমি আমাদের এখানকারই school এ পড়তাম, কোন্ননগরে। Picnic নয়, দেখাস~ দেখা করায়।

Party বলা যায় না, সরস্বতী পূজা মানেই পুরনো বন্ধুদের phone করো, শাড়ি পরো, ঘুরে যাও ব্যাস! এটা তো একটা অভ্যাস যাকে বলে। আজকে আমার একটা পুরনো কথা মনে পরলো, মানে একদম ছোটবেলার স্মৃতি ফট করে মনে পরে গেল। হয়না? ফেসবুকে একটা post দেখলাম উম ওই একটা little box এর type এর একটা চৌকো বাক্সো complain box or something কিছু লেখা। তখন আমার মনে পরে গেল, class তখন eight এ পড়ি, ওই জাস্ট বাচ্চাদের mental health এর জন্য হয়না বিভিন্ন আহ counselling বলবো ওটাকে একধরণের counselling ই বলে। Student দের সব problem শোনা হয়, teacher রা সেই সম্পর্কে ইয়ে করে আমার class টা নামটা মনে পরছে না এখন। আহ মনে আমার সবকিছুই থাকে, এটাই হচ্ছে আরও একটা বড় fact । কিছুই ভুলি না তো আমার ওটাও মনে পরে যাওয়ার কথা কিন্তু এই মুহূর্তে আমার মনে পরছে না হয়তো পরে পরবে, সেটা হ~ না, এটা বলতে পারিস short time memory loss হচ্ছে, আজকে হয়তো পরীক্ষার চাপের জন্য কিছু মনে পরছে না।

but আমার একটা plus point আম~ আমি কিন্তু কিছু ভুলি না। আমার অনেক দূর দূরান্ত ছোটবেলার স্মৃতি বা সব মনে থাকে। হুম মনে পরে যাবে, আমার আধা আধা মনেও পরছে। যাই হোক আহ হ্যাঁ হ্যাঁ তাছাড়াও এমনিতেও তোর মানে এটা বলতে পারিস যে হয়তো অনেকে observe করেনি এমন কথা হয়তো সেদিন একদিন আমাদের মধ্যে conversation হয়েছে আমার ছোট ছোট কথাও মনে থা~ মনে থেকে যায়।

এক ওখানে আমরা একবার ঘটনাচক্রে box টাও আমার বাড়ি থেকেই গেছিল আর problem ও আমার~ আমায় নিয়েই হয়েছিল। এবার ওইখানে box টা ঢুকানোর আহ ঝুলিয়ে রাখা যায় না box এর মধ্যে আমাদের ছোট ছোট চিরকুটে problem লিখে জমা করা হতো? যেদিন mam আসতেন মানে ওই class এ mam যখন আসতেন problem খুলতেন, problem solve করতেন। ছেলে মানুষ, বোকা বোকা problem । এবার আহ হয়েছে কি একদিন, আমাদের role wise বসতে হতো, বন্ধুদের মধ্যে বসতাম। ঘটনাচক্রে সেদিন আমাকে কোন কারণে একটা misunderstanding এ আমি বকা খেয়ে গেছি, আমার বকা খাওয়ার কথা ছিল না। ভুল করে ফেসে গেছি। তো আমি আমাকে তুলে দিয়ে অন্য একজনের পাশে বসানো হয়েছে। এছাড়াও খুব বোকা বোকা ব্যাপার, যার পাশে বসিয়েছে সে আমার একসময়ের খুব ভালো বন্ধু ছিল, হয়ে গেছিল বন্ধুত্ব, এবার তাকে আমার যে best friend ছিল সে পছন্দ করত না। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে সে আমার best friend ছিল না। তার সাথে আমার সারাক্ষণ ঝগড়া হত। তো তখন ওই ওই বন্ধুটার আহ একে পছন্দ ছিল না কারণ সে আমার বেশি ভালো বন্ধু হয়ে যাচ্ছিল। এরকম একটা বাচ্চা বাচ্চা clash । তো তারপর হয়েছিল কি, একদিন সে~ ওই বন্ধুটা মানে যার সাথে পরে বন্ধুত্বটা রইলো না সে বলেছিল আমাকে ও আমার best friend । তো ওর শেষ অব্দি সেই আমার best friend হলো কিন্তু তখন আমার ~ আমাদের এত ঝামেলা, রাগারাগি তো তার উপরে উলটে রাগ হয়ে গেল। আমার হয়নি, মানে এমন একটা situation create হয়ে গেছিল যে ঘটনাচক্রে রাগ এসে গেছিল। মানে রাগও না, কি বলবো, এটা ভুল বোঝাবুঝি। তো তারপর থেকে আর কথা হয় না, এবার আমি তার পাশে বসেছি মানে ছোট তখন, বুঝতে পারিনি। আমার মন খারাপ গাল ফুলে যাচ্ছে মুখ লাল হয়ে যাচ্ছে, কেঁদে যাচ্ছি। আর আমার বন্ধুরা problem box এ problem জমা করেই যাচ্ছে, ওকে ফিরিয়ে আনা হোক, ওকে ফিরিয়ে আনা হোক। মানে এই টা আমার post টা দেখে ছোটবেলার বোকা বোকা ব্যাপারটা মনে পরলো। কি আমার problem উফ! সারা class মিলে, মানে ওখানে class এর মোটামুটি একটা দিকের পুরা row problem জমা দিয়েছে, আমাকে ফিরিয়ে আনা হোক।

তো এইগুলা তো চলতেই থাকে। তুই বল তোর কিছু কথা? নেই নাকি? আমার ঝুলিতে প্রচুর গল্প। তাইলে আমিই বলি একটা মজার গল্প! College এর, college life আমার কাছে হচ্ছে asset আহ মানে university তো সেভাবে দেখার সুযোগ পেলাম না, আর পাবোও না। তো সেই bonding টা মানে college এ যে তিন বছরের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা দিন সাত~ মানে তোর সাতদিনের মধ্যে ছদিন করে যাওয়া সে জিনিসটা তো কোনদিন সম্ভব হবে না তাই সেই bonding টাও কোনদিনই সম্ভব হবে না আমার পক্ষে মনে হয়। কারণ ওইটা একটা আলাদা level এর অতদিনের। আহ আর ওইটা একটা mature জায়গায় তো, তো school এও একটা ছেলেমানুষি থেকে যায়। তো, আমার কাছে ওটা হচ্ছে best life । তো সেখানে আমাদের প্রচুর memory মানে এত memory create হয়েছে, আমার university তে মানে memory create হলেও অত হতে পারবে না কোনদিন। কারণ অতটা সময় বেচেই নেই university পাশ করতে। তো অদ্ভুত স্মৃতি, অদ্ভুত ভালো লাগা। তো এরমধ্যে অনেক incidence আহ মানে আমরা এমনও হয়েছে restaurant এ closed লেখা আছে, close এর আহ

আহ নাচের team আর একটা শ্রুতি নাটকের team । আমি ছিলাম শ্রুতি নাটকের team, আমার batch এর কেউ ছিল না তাতে। আমি head আর সব junior । আহ স্বরচিত ছিল অবশ্য না শ্রুতি নাটকটা এবং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 প্রত্যেকটা আহ part । তো এইটা আমি করছিলাম। গানের দায়িত্বে যে বন্ধুটা lead করছিল, ওই বন্ধুটা আর আমি বাড়ি ফিরছিলাম। তো ও সবার সেদিন ও সবার জন্য লবঙ্গ নিয়ে গেছে। গানের গলা খারাপ করা যাবে না। সবাইকে লবঙ্গ দিয়ে যাচ্ছে, tonic আহ পতঞ্জলী tonic খাওয়াচ্ছে। তো এরকমই খামখেয়ালী, মানে আমরা নিজেদের খেয়ালে থাকি। হেঁটে হেঁটে আহ auto ধরার জন্য back করছি বালিখালের উপর দিয়ে এমন সময় আহ একজন ওকে ডেকে বলছে, আমার~আমি অনেকদিন কিছু খাইনি আমায় একটু খাওয়া~খা~ কি বলছে, আমি কিছু খাইনি বলে তাকিয়ে আছে আরকি কিছু চায়নি মানে টাকার কথাই বলতে চাচ্ছে। ও বলছে, লবঙ্গ খাবেন? মানে ও ঘোরের মধ্যে ছিল। আর ওই লোকটা বলছে, আমি এতদিন কিছু খাইনি, আমাকে লবঙ্গ দিচ্ছ? তারপর দশ টাকা বার করে দিয়ে আসছে। এই সব আমাদের incidence । এমনও হয়েছে, এমনও বন্ধুবান্ধব রয়েছে যে যাদের সাথে গেছি আহ খাবার খেতে গেছি, পকেটে টাকা আছে আমাদের বলেই নি। বলছে আর খাওয়ার টাকা আছে আছে বলে order করে গেছে তারপর বলছে টাকা নেই। Hotel এ কম টাকা দিয়ে~ এই দিয়েছে। তারপর দক্ষিণেশ্বরে ঘটনাটা ঘটেছে, তারপর আবার লোকটা ঘুরেছে, এবার আমরা বলেছি আমাদের বাড়ি ফেরার টাকা আছে আর টাকা নেই। তোকে বন্ধক দিয়ে চলে আসবো যদি বেশি ইয়ে করিস।

প্রচুর প্রচুর এটা আমার college life, school ও ভালো। School life টাও খুব memorable school হ্যাঁ। College life টা আমার দস্যিপনার জন্য memorable, স্মৃতির পর স্মৃতি। আর school life টা অন্যভাবে memorable, মানে school এ আমার না, আমাকে কিন্তু সবাই চেনে। মানে আহ আমি যদি এখনো school এ যাই আমায় প্রত্যেকটা teacher চেনে, এখনো মনে হয়~ রাখে, এখনো কথা বলে, এখনো যোগাযোগ। আ~আ~আমাকে বেশ ভালবাসা পাই। না না facebook হিসাবে নয়, phone এই কথা হয় মাঝে মাঝে। আর আহ এমনিতেও এ school এ গেলেই সবাই চিনতেও পারে। মানে school থেকে সেই ভালবাসাটা পাই, এটা একটা আনন্দের জায়গা। যথেষ্ট ভালবাসা পাই school থেকে মানে এটা বলার নয় খুবই।

হ্যাঁ খুবই lucky, চollege এ তো আরও lucky । কারণ college এর teacher দের মধ্যে এত bond ছিল এক~ একজন মানে আমরা হচ্ছি college এর the most favourite batch and sir সবার সামনে যে কথা আগে কোনও দিন বলেনি, বলতে পারে না মানে sir তারা তো বলতে পারেনা এমন partiality সবার সামনে দাঁড়িয়ে বলেছিল যে না এরকম batch আগে কোনদিন এসছে না এরকম batch পরে কোনদিন আসবে।

নাহ! এটি~ আমার senior রা স্বীকার করেছে যে, এরকম কথা আগে কোনদিন বলেনি sir । ওই sir বলবেন না।

হ্যাঁ, বন্ধু কেমন আছো? এইতো বন্ধু আছি আলহামদুলিল্লাহ্‌ তুমি কেমন আছো? ভালো আছি বন্ধু তা শীতে কেমন?

আহ শীতে অনেকটাই খারাপের মধ্যে যাচ্ছে বন্ধু কারণ তোমার দেখাচ্ছে বাহিরে অনেক শীত কুয়াশা পড়ছে সন্ধ্যার পর থেকে আবার তোমার দেখা যাচ্ছে হালকা বাতাসও হচ্ছে দেখছি। এই নিয়ে খুব একটা ভালো নেই বন্ধু আমারও তো same একই সমস্যা বন্ধু শীতে হাত পা শুস্ক হয়ে যাচ্ছে বাইরে বের হওয়া যাচ্ছে না জীবনে আর কি জনজীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে আমি নিজেও আর কি অস্বস্তির ভেতরে আছি শীতের মধ্যে তবুও শীত একটি ভালো আবহাওয়া আর কি অন্যান্য দিক দিয়ে যেমন তোমার পিঠাপুলি উৎসব এর দিক দিয়ে তারপরে খেজুর এর রস থেকে শুরু করে যাবতীয় কুশূল এর সময় এখন কুশূল উৎপাদন হচ্ছে সবদিক দিয়ে আর কি মোটামুটি আছে আর কি হ্যাঁ বন্ধু শীতকাল যদিও আমার মানে খুবই ভালো একটি ঋতু মানে আমার পছন্দের একটি ঋতু আহ তারপরেও দেখা যাচ্ছে শীতকালে কিন্তু অনেক মজা হয় তোমার শীতকালে সেসব পিঠাগুলো তৈরি হয় শীতকালে যে খেজুরের রস খাওয়ার যে উৎসব পালন হয় ওগুলো কিন্তু অনেক ভালো একটা বিষয় খুব মজার একটি বিষয় কিন্তু হ্যাঁ তুমি একটা ঠিক কথা বলেছো শীতকালে এখন আবহাওয়া গ্রাম অঞ্চলে যে উৎসবগুলা হয় এগুলা অনেক ভালো যেমন তোমার বিভিন্ন মেলা হয় এই মেলাতে বিভিন্ন পিঠাপুলি এর যেগুলা আগে আমাদের হ্যাঁ ইতিহাসে ছিলো ওগুলা আর কি গ্রাম অঞ্চল থেকে এগুলা শহর অঞ্চলের দিকের মানুষকে প্রভাবিত করার জন্য তারা উৎসবটি করে তারা মেলাতে আর কি এ উৎসবটা এর তোমার বিভিন্ন পিঠাপুলি যেগুলা আছে ওগুলা মানুষকে এমনি এমনিতেই খাওয়ায়, খাওয়ানোর পরে তারা আর কি অনেক তারা বুঝতে পারে যে এগুলা অনেক ভালো একটি জিনিস হ্যাঁ বন্ধু এটা তুমি ঠিক ই বলেছো আহ শীতকালে দেখা যাচ্ছে পিঠা উৎসব কিন্তু অনেক মজার একটি উৎসব এই উৎসবে শীতকালে পিঠা উৎসব এর মাধ্যমে কিন্তু আমরা মানে নানা রকমের পিঠাগুলো তোমরা উপভোগ করতে পারে হ্যাঁ ঠিক বলেছো তুমি একটা করতে পারি আর বিশেষ করে হচ্ছে আমাদের দেশে তো ঋতুর অভাব নেই অনেকগুলা ঋতু তার ভিতরে শীত একটি

যার মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই ফলগুলো উপভোগ করতে পারি আর বিশেষ করে তোমার শীতকালীনটাই কিন্তু দেখা যাচ্ছে picnic এর জন্য একটি বেশি ভালো দেখা যাচ্ছে শীতকালে অনেকে সবাই দেখা যাচ্ছে তোমার ঘুরতে যায় বিভিন্ন জায়গাতে এই ঋতুটা উপভোগ করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো এসময় অনেকেই দেখা যায় যে শিক্ষাসফর থেকে শুরু করে বিভিন্ন তোমার কক্সবাজার বলো আর কি আহ তোমার হচ্ছে সিলেট বলো এগুলাতে বেড়াতে যায় এসময় তো বেড়ানোরই একটি সময় আর কি হ্যাঁ এইসময় তো অনেক ভালো একটি সময় সবাই এই সময়টাতে ঘুরতে যায় আর এই সময়টাতে অনেক মানে বিরল আবহাওয়া ভালো আবহাওয়া থাকার কারণে তোমার দেখা যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে উঠে যার ফলে দেখা যাচ্ছে সবাই প্রকৃতিটা উপভোগ আহ শীতের সকাল তো আর বলাই চলে না তোমার ধরো কুয়াশার মাঝে কত সুন্দর একটি দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ শীতের সকালটা কিন্তু অনেক সুন্দর আবার দেখা যাচ্ছে গ্রামে যারা থাকে তাদের জন্য অনেকটাই মানে ভালো আমরা যারা গ্রামে থাকি শীতের সকালে তোমার কুয়াশার মধ্যে খেজুরের রস অনেক সুস্বাদু আহ খুবই সুস্বাদু এবং খেতেও অনেক মজা কিন্তু তুমি এটা খেয়ে দেখতে পারো হ্যাঁ তুমি ঠিক বলেছো আর বিশেষ করে তোমার কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অনেক ভালো লাগে

শীত তো প্রায় এখন শেষের দিকে এখন ধরো সামনে আরও ঋতু আছে ওগুলা আসবে যে রকম এরপরে গ্রীষ্মকাল আসবে তারপরে বর্ষাকাল আসবে এগুলা আসলে বাংলাদেশে আসতেই থাকে ঋতু অন্যান্য দেশে তো পাওয়া যায় না শুধু বাংলাদেশেই আহ ঋতুর রাজা বলা হয় বাংলাদেশকে হ্যাঁ বাংলাদেশে আমরা ছয় ঋতুর দেশ ঋতুর রাজা বাংলাদেশ এই মনে করো হচ্ছে আহ বাংলাদেশের মানুষ ছয় ঋতুটাই উপভোগ করতে পারে তোমার শীত এখন শেষ যেমন সামনে গরম আসবে